করোনা ভাইরাস -এর মূর্তি তৈরি করা হয়েছে করোনা ভাইরাস বসে আছে এই ছবি দু টির মধ্যে।

একটি ডিন কয়েকটি সবুজ গাছ-ও দেখা যাচ্ছে।

প্যান্ডেল টিতে বিরাজ করছে এই মন্ডপ সরস্বতী মায়ের জন্য খুব স্বাগতম।

আলমারিতে সাজানো এইসব জিনিসপত্রগুলো লক্ষ্য করা যাচ্ছে।

কয়েকজন ভেতরে এ.টি.এম. এর ভেতরে ঢুকে দাঁড়িয়ে রয়েছে লক্ষ্য করা যাচ্ছে ।

এইখানে একটি লোহার ব্রিজ দেখা যাচ্ছে --

গাজরলঙ্কা ক্যাপসিকাম বিট বেগুন বিভিন্ন রকমের শাকসবজি রাখা রয়েছে ।

এখানে খেলাধুলার কয়েকটি সরঞ্জাম দেখা যাচ্ছে।